একটা দোকানের ফটো ।

তার ঠিক সাইডেই একটা লোক একটা ছোট টুলে বসে আছে।

একটা জানালা আছে একটা টেবিলের উপরে একটা ল্যাপটপ বা কম্পিউটার আছে তার ঠিক উপরে ওয়ালে মধ্যে একটা টিউব আছে রুমটার মধ্যে সিসিটিভি আছে নিচে ফ্যান আছে ফুলের স্টপ আছে।

এটা অনেক বড়ো জায়গা নিয়ে জল আছে।

একটু হালকা কালো কালো মেঘে--

এবং সাইড -এই একটা বড়--

আর ঠিক সামনেই আছে তিনটা সাদা বস্তা।

কিছু সাইনবোর্ড লাগানো।

তাদের মধ্যে লাল রঙের কাপড়--

ফ্যাশন স্টোরটা বাইরে থেকে ফুল দিয়ে সাজানো এবং ভেতরে দুজন--

দেখা যাচ্ছে এবং সামনে একটা বউ জামাইয়ের --

ইনি সাদা কালারের ড্রেস পড়ে--

এখানে কতগুলি স্টেশনারি জিনিস আছে।

আর অপোজিট সাইডে আরও দুটো ছোট ছোট চেয়ার --

এক পাশে আছে একটা নীল রঙের বাক্স।